চিত্রটিতে দুজন ছেলেকে দেখতে পাচ্ছি এবং তারা দাঁড়িয়ে আছে এবং তার ঠিক পেছনের দিকে আমরা আরেকটি ছেলেকে দেখতে পারছি এবং তারা একটি শার্ট পরে আছে এবং তার ঠিক সামনের দিকে আমরা আরেকটি--

এবং তার ঠিক সামনের দিকে ওটা লাল রঙের দেওয়াল দেখতে পারছি । তার ঠিক পিছনের দিকে আমরা অনেক গাছ দেখতে পারছি। এবং আমরা একটি বড়সড়ো দেওয়াল দেখতে পারছি আমরা। তার ঠিক সামনের দিকে আমরা একটা বড় পাকা রাস্তা দেখতে পারছি। তার ঠিক উপরে একটু মেঘ দেখতে পারছি আমরা।

এবং তার ঠিক পিছনের দিকে আমরা অনেক সিট দেখতে পারছি এবং এখানে কোন লোকই দেখা যাচ্ছে না। তার ঠিক পাশের দিকে আমরা একটা রেল লাইন দেখতে পাচ্ছি এবং রেল লাইন টি খুব দেখতে খুব সুন্দর লাগছে। তার ঠিক পিছনের দিকে আমরা অনেক লোক দেখতে পাচ্ছি আমরা।

কিন্তু ময়ূরকে দেখতে পারছি ময়ূরটিকে দেখতে খুব সুন্দর লাগছে এবং তার ঠিক পেছনের দিকে আমরা বড়ো বড়ো গাছ দেখতে পারছি এবং এটিকে দেখতে খুব সুন্দর লাগছে এবং তার ঠিক সামনের দিকে আমরা একটি গাছ দেখতে পারছি।

অনেক বড়ো বিল্ডিং বাড়ি দেখতে পারচ্ছি এবং বিল্ডিং বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং বিল্ডিং বাড়িটির নিচে আমরা অনেক লাইট দেখতে পাচ্ছি এবং তার ঠিক নিচের দিকে আমরা কালো রঙের বাড়ি দেখতে পারচ্ছি।